হ্যাঁ বল বল তিন্নি বল

হুম ভালো আছি তুই বল তোর খবর কি এইতো ভালো অনেকদিন দেখা হয় না আমি phone করলাম তোর status দেখে ঘুরতে গেছিলি তুই কোথাও দেখতে হ্যাঁ হ্যাঁ recent ঘুরতে গেছি হুম একদম মায়াপুর মায়াপুর ঘুরে আসলাম কেমন ছিল বলতে family মিলে সবাই ঘুরে এসেছি আমি মা বাবা হ্যাঁ বাবা তো একদম ছুটি পায় না জানিস তো বাবা ছুটি পেয়েছে তো বাবা আর মাকে নিয়ে চলে গেছি মায়াপুরে চলো আমরা একদিনের জন্যই গিয়েছি জানি মায়াপুর হয় না একদিনে দুদিন লাগে একটু minimum একদিন একটু stay করতে হয় ওখানে নাহলে কৃষ্ণনগর নদীয়া হুম সব ঘোরা যায় না কিন্তু আমরা ওই basically গেছি রাধা কৃষ্ণের মন্দিরে আমরা অনেক মানে অনেক বছর আগে গিয়েছিলাম মানে মায়াপুরে recently যাওয়াও হয়নি যার জন্য plan টা বানিয়েছিলাম যে চলো ওটা মায়াপুরে রাধাকৃষ্ণের মন্দির থেকেই ঘুরে আসবো

রবিবার গেলে সোমবারই বাবাকে আবার Office join করতে হবে আমারও কাজ তো ওই জন্য রবিবারটাই just ওই রাধাকৃষ্ণের মন্দিরেই ঘুরে এসছি মায়াপুরটা শুধু main যে মন্দির

ওরা ওরা তো মন্দিরে ঢোকার সময় ওরা তিলক পরিয়ে দেয় বুঝলি তো কৃষ্ণের যে হ্যাঁ ওটা পুরো চন্দনের ওটা পরিয়ে দেয় মানে একটা beautiful মানে অসাধারণ খুব সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশ চারিপাশে মানেটি যে main মন্দির যেখানে তোর আরতি হয় বিকেলে সকালেও হয় এবার আমরা আরেকটু বেলার দিকে পৌঁছেছি যার জন্য সকালের আরতিটা আমরা দেখতে পাইনি তারপর ওখানে ভিতরে এই যে অনেকটা ধাম আছে ওই বল গদাধাম এই ধাম গুলো আছে

এবার ওখানে মেলার মধ্যে সব যারা বিদেশীরা আছে তারা গান করছে কীর্তন করছে নাচছে এটা একটা অদ্ভুত মানে আ আমাদের সংস্কৃতি মানে আমাদের culture

সত্যি কথা বলবো সত্যি কথা আমি দেখছিলাম তারপর তো এত সুন্দর ঘাগড়া পরে ওরা মানে হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছিলাম একটা ছবি হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম ছবি একটা তারপর ওখানে সব হাতি আর ওদের গোয়াল ঘরও তো আছে বুঝলি তো তো গোয়াল ঘরের থেকে ওই ওখানেই দুধ দুধে এনে ওদেরই product ওদের পায়েস বানায় ভোগ বানায় ওদের আর বাইরে থেকে ওদের কিছুই নিতে হয় না হুম হুম হুম হুম

খুব খুব ভালো খুব ভালো আর ওখানে মন্দিরে আরতি মন্দিরে ঢুকলাম এত সুন্দর আর ভিতরটা পুরো ঠান্ডা আর যখন আরতি করছে ওহো ওহো ওহো ওই বিশ্ব আর মানে সব ভুলে যাও তুমি এবং মনোরম দৃশ্য এই দৃশ্য দেখে সমস্ত মনের শান্তি চলে আসবে তোমার সত্যি সত্যি এরকম একটা কিন্তু ছোটোখাটো ঘুরতে যাওয়ার মানে হুহু program হলে মনটা অনেকদিনের জন্য যেন হ্যাঁ আমরা তো নয় কাজের মধ্যে থাকি মা বাবারা একদম প্রত্যেক দিনই কাজে থাকে তার জন্য একটু আলাদা একটু দরকার একটু আলাদা পরিবেশে একটু ঘুরে আসলাম একদিনের জন্যই হোক কিছুক্ষণের জন্যই হোক তাও হোক হ্যাঁ হ্যাঁ সেটাই এই একদিনের যে ঘোরার জায়গা বা oneday trip destination গুলো সত্যিই খুবই ভালো যেমন ধর আমার তোর কথাটা শুনে বলতে ইচ্ছা করলো হ্যাঁ যেমন আমরাও তো recently খুব মানে এই January মাসের দিকেই তুই বলতে পারিস শেষের দিকে আর কি আমরা ব্যান্ডেলে গেছিলাম আচ্ছা আচ্ছা হুগলির ব্যান্ডেলে হ্যাঁ হ্যাঁ পুরো একদিনের জন্য খুবই সুন্দর একটা ঘোরার মতন জায়গা আচ্ছা সাধ্যে সকলের সাধ্যের মধ্যেও তোকে গাড়ি ভীষণ কিছু মানে খুব দামি পয়সা খরচ করেও যেতে হবে না হু হু তুই লোকাল ট্রেনে করে সুন্দর চলে যেতে পারবি ভোরবেলা

এবং ওখানে নেমে তুই টোটো বা অটো যেটাই হোক একটা ঠিক করলি আচ্ছা খুব সামান্য খরচে অনেকগুলো দেখার জায়গা ব্যান্ডেল church দিয়ে যদি কেউ শুরু করে প্রথমে ব্যান্ডেল church দেখলো দেখে জানিস তো হু একটা খুব সুন্দর হংসেশ্বরী মন্দির আছে

তো সেই কালী মন্দির আছে ওখানে গেলাম গিয়ে খুব ভালো করে মন্দিরটায় আমরা ঘুরতে টুরতে পারলাম ওটা মানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে ভেতরে ঠাকুরকে দেখতেও খুব সুন্দর কালী ঠাকুর কিন্তু জিভ বার করে না অদ্ভুত সুন্দর মানে শিব ঠাকুরের ওপরে কালী ঠাকুর যেরকম দাঁড়িয়ে সেরকমই কিন্তু জিভটা বার করার আর মানে ঠাকুরও দেখলে তুই অবাক হয়ে যাবি স্থাপত্য দেখলে এত সুন্দর মন্দিরের গায়ের কারুকার্য গুলো মানে তোর মনে হবে তুই বিষ্ণুপুর চলে এসছিস

অথচ দু পা গেলেই বাড়ি থেকে এরকম কলকাতা বল বা হাওড়া বল হুগলি জেলা তো খুবই কাছে তাই না

তারপরে তিন নম্বর জায়গা ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম সেটাও একটা দারুন আচ্ছা দারুন মানে শিল্পের কাজ মানে যা সুন্দর মন্দিরটা তৈরি করেছে মার্বেল দিয়ে আচ্ছা দেখলে তো আর মনে হবে যে কোন মানে খুব মানে খুব অপূর্ব আর কি ভেতরটা এতো পরিষ্কার বাইরের এক একটা মূর্তি যা সুন্দর তৈরি করেছে আচ্ছা অর্জুনের রথ ফল বিভিন্ন মহাভারতের দৃশ্যগুলো রাধা কৃষ্ণ এ রকম ছোট ছোট মূর্তি ওখানে তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা বাগান আছে হাঁস চড়ছে খুব সুন্দর জায়গা বাহ বাহ তারপর ওখান থেকে ওখান থেকে খুব কাছেই হচ্ছে আবার শরৎচন্দ্রের বাড়িটা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আর কি পৈতৃক ভিটে ভিটে যেটা ওনার একটা museum আছে ওনার বাড়িটা আছে যেখানে উনি পড়াশোনা মানে পড়াতেন বাচ্চাদেরকে সেরকম একটা ছোট্ট জায়গা আছে তারপরে আরো যেখানে উনি থাকতেন হু হু সেই ঘরগুলোকে পরিষ্কার পরিছন্ন করে রাখা হয়েছে

ওখান থেকে তারপর আমরা গেলাম হচ্ছে তোর ইমামবাড়া ইমামবাড়া তো একটা মানে বুঝতেই পারছিস মানে ইমামবাড়া তো সব থেকে পুরনো গুলোর মধ্যে অন্যতম

মানে আচ্ছা ওখানে সূর্য ঘড়ি আছে একটা খুব সুন্দর সূর্য ঘড়ি আছে

অনেকটাই শুধুমাএ তাই নয় এবং ইমামবাড়া থেকে দেখে আমরা আবার তারপর চন্দননগরও গেছিলাম ওরে ওরে বাপরে চন্দননগরে চন্দননগরে গেলি হ্যাঁ চন্দননগরে গেলাম আসলে দেখ ঘুরতে যাওয়া মানেই খাবারের একটা ব্যাপার তো রয়েছে যে খেতে হবে কোথাও একটা

ওখান থেকে তো লোকাল ধরে নিবি হ্যাঁ হ্যাঁ লোকাল ধরে নিবি লোকাল ট্রেন রয়েছে ওখানে জলশ্রী বলে একটা খুব সুন্দর The River a habit বলে একটা আর কি রেস্তোরাঁ আছে যেটা হচ্ছে গঙ্গার মানে বুকের ওপরে বলে না গঙ্গাবক্ষে ভাসমান বলে না বাহ্ সেরকম একদম সেরকম খুব সুন্দর আলাদাই experience তাহলে হ্যাঁ খুব সুন্দর অভিজ্ঞতা মানে এত ভালো অভিজ্ঞতা তোকে কি বলবো ওখানে বসে তুই ডান দিকে জানলা দিয়ে গঙ্গা দেখছিস আর সামনে সুস্বাদু সমস্ত খাবার তার গন্ধ এবং বুঝতেই পারছিস খাচ্ছিস বাহ বাহ মানে আলাদাই experience মানে এত ভালো লেগেছে তারপরে আস্তে আস্তে আমরা আবার ফিরে এলাম আচ্ছা যাক আমি চন্দননগরে এই জায়গাটা আমি জানতাম না শুনে নিলাম যাবো একদিন তালে নিশ্চই নিশ্চই একদিন চলে যা আরো আরো অনেক জায়গা আছে আর একটা দুটো জায়গা আর তোর তো আমি দেখি মাঝে সাঝে যেরকম কি বললি বলতো একটা কোথাও বোধহয় তোরা গেছিলি ও বন্ধুদের সাথে খুব সুন্দর মন্দিরের ছবি টবি দিয়েছিস

ব্যারাকপুরে ব্যারাকপুরেরওই অন্নপূর্ণা মন্দির বুঝলে তো আচ্ছা ওটা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মত হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম পুরো দক্ষিনেশ্বরের আদলে গড়া পুরো হ্যাঁ মায়ে ওখানে কালিমারী মূর্তি পুরো দক্ষিণেশ্বরের মতোই ওরম নাট মন্দিরও আছে সামনে গঙ্গাও আছে হ্যাঁ আর আর ওখানে তো অন্নপূর্ণার মায়ের মন্দির

আদলটা দক্ষিণেশ্বরে হ্যাঁ হ্যাঁ অন্নপূর্ণা মায়ের মন্দির হুম যাক ওখানে কেমন লাগলো ব্যারাকপুর মানেই তো আমাদের আ খুবই ওরে বাবা হ্যাঁ ওখানে তো গেলাম আমরা অন্নপূর্ণা মন্দিরটা ঘুরলাম তারপরেই আবার সেই বাঙালির খাবার-দাবার ব্যারাকপুর মানে দাদা-বৌদি এবার দাদা বৌদির হোটেলে বিরিয়ানি ওরে বাপরে famous বিখ্যাত বিরিয়ানি আচ্ছা বাহ খুব ভালো খুব ভালো ওখানে অন্নপূর্ণা মন্দিরে পুজোও দিতে পেরেছিস না হুম হুম হুম পুজো তো দিয়েই আমরা অন্নপূর্ণা মন্দিরে পুজো দেবো বলেই গিয়েছিলাম পুজো দিলাম আমরা সব বন্ধুরা মিলে মায়েরা মিলে পুজো দিলো তারপরে আসার সময় lunch কোথায় সারবেতো চলো দাদা বৌদি হোটেল ঢুকলাম খেয়ে দেয়ে আসলাম বিরাট লাইন বিরাট

আর এই যে বলছিলি মানে অন্নপূর্ণা মন্দিরের কথা বলতে গিয়ে আমরা দক্ষিনেশ্বরের কথা বললাম কিন্তু একদিনের জন্য একটা খুব ভালো হতে পারে তার সঙ্গে যদি তুই বেলুড় মঠ টা জুড়ে নিস তালে দক্ষিনেশ্বর থেকে বেলুড় মঠ আদ্যাপীঠ আদ্যাপীঠও যাওয়া যায় ঠিক কথা ঠিক কথা হুম সামনে ওটা এরকম একটা তো plan করা যেতে পারে না

আর আমি তো শুনেছি যে নাকি দক্ষিনেশ্বর থেকে আদ্যাপীঠের না বেলুড়ে বোধ হয় নৌকো স্টিমার যাওয়া যায়

ওটা খুব ভালো কিন্তু অভিজ্ঞতা হবে যদি একটা lunch এ করে যাওয়া যায় বন্ধুরা সবাই মিলে একসঙ্গে ওটা একটা খুব সুন্দর বেলুড় মঠের timing টা একটু দেখে নিয়ে তাহলে আগে ওগুলো ইয়ে করা যায় আগে ঠিক ঠাক করে নিতে হবে কোন সময় থেকে কতটা সময় কোথায় যাওয়া হবে হুম হুম বেলুড় মঠটা Last এ রাখলেই ভালো আচ্ছা এরকম কিন্তু অনেকগুলো জায়গা আছে জানিস তো যেগুলো এই একদিনে ঘোরার পক্ষে খুব ভালো এরকম আরো কয়েকটা জায়গা আমাদের খুঁজে বার করতে হবে আস্তে আস্তে দেখি কার আমাদের হাতটা একদম সময় থাকে না একদিন মত থাকে সেই সময় একটু ঘুরে নেওয়া যায় আর কি কারণ এই refresh তো দরকার

এদিকে সময়টাও বেশি লাগলো না একদিনে ঘুরে আমরা চলেও আসতে পারলাম সেরকম হুম আরো শান্তিনিকেতনও তো এখন যা train বেড়ে মানে হচ্ছে সব নতুনত্ব নতুন train শান্তিনিকেতন যেতেও তো তোর মোটামুটি দু আড়াই ঘন্টার বেশি লাগবে না বোধহয়

সেই তবে কি বলতো একটা অসুবিধা আছে এই যে সব জায়গায় ঘোরার কথা নিয়ে আমরা এত আলোচনা করছি তো এই lockdown এ পর থেকে একটা problem কিন্তু রয়েই গেছে

যেখানে বসে উনি পড়ার দিন রবীন্দ্রনাথ ঠাকুরের খোলাই হয়নি এখনো

ভেতরে তো যাওয়া এখনো মানে অনুমতি দিচ্ছে না তো কর্তৃপক্ষ হুম এটা একটা সমস্যা কিন্তু তাই না একটা জায়গায় খরচা করে দেওয়া হবে সবকিছু না দেখে আসতেও তো তোর ভালো লাগবে না তাই না

হুম যাওয়া হোক একটা যাওয়া হোক সবাই সবার time আসলে কি বলতো কারোর এই ঘুরতে যাওয়ার পেছনে অনেকে মিলে ঘুরতে যেতে হলে মানে সবার সময়টা একসঙ্গে করে ওঠাটা খুব জরুরি হুম সময়ের management করাটাই দরকার ওটা আগে হলে মোটামুটি আমরা ঘুরতে তো এক পায়ে রাজা রাজি সেই সেই ঘুরতে যেতে তো সকলেরই ভালো লাগে শান্তিনিকেতনটা আমরা যাবো তাহলে দক্ষিনেশ্বর আমরা যাবো তাহলে হুম হুম দক্ষিনেশ্বর যাওয়াই যায় দক্ষিনেশ্বর বেলুড় মঠ এটা যাওয়াই যায় ঠিক আছে তাহলে খুব শিগগিরই এটাই আমরা plan করবো নাকি হুম বেলুড় মঠটাই শিগগিরি শিগগিরি plan করি ঠিক আছে আরো দু তিনজন বন্ধুকে বলতে হবে শুধু দুজন গেলে তো খুব একটা মজা না

যে সবাই তোরা Please ব্যবস্থা কর করে সকলে নিজেদের সময় করে সময় বার করে সকলে নিজেদের সময় করে দয়াকরে সময় বার করে সবাই মিলে ঘুরতে গেলে একটা মানে আনন্দই আলাদা আর এখন তো আর দেখাও হয় না সবসময় একসাথে অনেকটা সময় কাটানো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ ঘুরতে যাওয়ার সূত্রে একটু দেখা হলো অনেকটা সময় কাটালাম

সেটাই সেটাই তাহলে আর খুব মানে কি আমরা তো খুব বড় কিছুর আয়োজনও করছি না খুব ছোট খাটো মানে একদিনে গিয়েই আমরা ফিরে আসতে পারছি train এ বাসে করেই আমরা যেতে পারছি

একটা এই এই Plan টা খুবই ভালো আর আমাদের কিন্তু আর আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই অনেক কিছু ঘোরার জায়গা আছে তাই না এটাই তো বাড়ি থেকে খুব দূরেও তোমাকে যেতে হবে না

সেটাই হচ্ছে কথা ঠিক আছে তাহলে আমি সকলকে আমার যারা মোটামুটি কথাবার্তা হয় তাদেরকে বলি তুমিও যাদের সাথে কথাবাতা হয় জানাই বল হ্যাঁ তাহলে আমার এই দক্ষিণেশ্বরের ওই Plan টাই করি দক্ষিনেশ্বর আদ্যাপীঠ বেলুড়মঠ বেলুড়মঠ ঠিক আছে

ঠিক আছে চল তাহলে রাখি আজকে আবার কথা হবে পরে

Arbi আপু.

Arbi আমিও ভালো আছি. তো, দিনকাল কেমন আছে তোমার?

interview এর কথা আর কি বলবো? একেতো apply করতে পারছি খুব কম, তারপর interview এর কোনো ডাকই পাছিনা. আর পেলেও যেতে পাছিনা.

আসলে, আ একসপ্তা আগে থেকে কেউ জানাবে না. কিন্তু আমার মনে হয় অন্তত একদিন চব্বিশ ঘন্টা আগে জানানো উচিত. কারণ, যারা চাকরিপ্রাথী তারা সবাইতো আর বেকার নয়. কেউ শিক্ষার্থী হতে পারে, কেউ পরীক্ষার্থী হতে পারে, চাকরিজীবি থাকতে পারে. এক্ষেত্রে তো আগে থেকে নাজানিয়ে আসলে সময়ের সবারই সমস্যা হবে. আবার এ জানানোর পদ্ধতিতেও ভুল করে নিয়োগকর্তারা. একটা SMS বা একটা E-mail পাঠালেই হয় অনেকসময় আবার mobile phone এ call করেও জানায়. এক্ষেত্রে কেউ যদি বাসার বাইরে থাকে তারতো বুঝতে অসুবিধা হয়. ঠিকমতো office এর ঠিকানাও বোঝা যায়না. আম~ আমাকে অনেকবার interview এর জায়গা খুঁজে বের করতে নাজেহাল হতে হয়েসে. একটা পেশাদার মনোভাবের অভাব আছে আমাদের দেশে. এক্ষেত্রে সরকারী চাকরির আ কিন্তু একটা সুবিধা যে, সব পরীক্ষা শুক্রবারে হয়. আর এক পিছিয়েও কত interview কত যেতে পারেনি কারণ, মাত্র কয়েক ঘন্টা আগে জানিয়েছে বলে. আপু, কিসের সাথে কিসের তুলনা! কোথায় সরকারী চাকরি, আর কোথায় বেসরকারী চাকরি. এটা ঠিক যে, সুযোগ সুবিধা, বেতন সব সরকারী চাকরীদের সবসময় বেশী থাকে. কিন্তু, বাংলাদেশে এটা একটু বেশিই সুবিধা পেয়ে থাকে. এই জন্যই তো সবাই সরকারী চাকরির পিছনে ছুঠে. যদি এই সুযোগ সুবিধা বেসরকারীতে এতটা নাহোক সামঞ্জস্যপূর্ণ হতো, তাহলে সরকারী চাকরীতে এতো প্রতিযোগিতা থাকতো না. আর আপনি যেটা বল্লেন, শুক্রবারে সরকারী চাকরীর পরীক্ষা, সেটাতে বেকারদের আর কি সুবিধা? সরকারী চাকরি র আবেদনে fees বেশী, ঢাকায় যাওয়া-আসা, থাকা খাওয়া, আবার নিরাপত্তার একটা ব্যাপার আছে. এসব বেকারের জন্যে মোটেও সুবিধাজনক নয়. যারা ঢাকায় থাকে, তাদের জন্যে সুবিধাজনক. তাও, আবেদনের fees এর যেপরিমান কোনো বেকার পক্ষে, নিয়মিত কোনো আবেদন করা সম্ভব নয়. হয়তো শখে বশে করতে পারি. কথা ঠিক আসে, বেসরকারী চাকরীতে হয়তো ওই fees নেই, কিন্তু অনেক আ বেসরকারী চাকরীতেও কিছু interview এর জন্যে ঢাকাতেই যেতে হবে. কারণ, আমাদের সবকিছুর রাজধানী .

যদি সবকিছু জেলা কেন্দ্রিক হতো, ঢাকা এতো জনবহুল শহর হতো না. দেখো, ঢাকা শহরে চা উন্নয়ন বোর্ড আসে, যেখানে একটাও চা বাগান নেই. খামারবাড়ি আছে, অথছও ঢাকায় কোনো কৃষিকাজ হয়না. নারী ও শিশু মন্ত্রালয়ের জন্যে বহুতল ভবন আসে, training এর ব্যবস্থা আসে, অথছ পিছিয়ে পড়া নারীর বসবাস কিন্তু সেই গ্রাম.

আসলে বাপ্যারটা হচ্ছে, ব্যবস্থাপনা একেবারে ঢিলেঢালা. অব্যবস্থাপনার ফলাফল. এই দুইটা কাজ যদি নগর বাব্যস্থাপকরা করতে পারতো, তো আমাদের জাতীয় সমস্যা অনেক কমে যেতো. আ আ~চ্ছা, বাদ দাও. আ তুমি বলো তুমি আবেদন কম করছো কেন? সরকারী চাকরী বেশী, যতগুলো সম্ভব বেসরকারী চাকরিতে তো আবেদন করতে থাকো. আপু, আসলে আমি সরকারী চাকরীর আবেদন করিই না. আর বেসরকারীগুলোতে, আবেদন আসলে করতে পারছিনা. কারণ? কারণ, আমার graduation এর ফলাফল পাইনি যে. যেসব circular দেখি ওখানে চাকরীর দক্ষতার যে list থাকে, সেঅনুজাই আমি অযোগ্য. আর শুধুমাত্র HSC পাশের চাকরির সংখা খুবই কম. তাই আবেদন করতে পারিনি তেমন. ও, যদি তুমি বাংলাদেশের job circular এর দক্ষতার কথা বল, ওই দক্ষতা আসলে একজন মানুষের দ্বারা পুর্ন্য করা সম্ভব নয়. নিয়োগকর্তা এমন কর্মী চায় যে সৎ হবে. প্ররিশ্রমী হবে, কাজে দক্ষ multi talented হবে. নিজের কাজ ছাড়াও office এর অন্যান্য কাজ আ আরো করবে. ছুটি তো চাইবেই না. ছুটির দিনে কাজ করবে সারাজীবন নিয়ে. একই company তে থাকবে. বেতন মাত্র দশ হাজার. তাও প্রথম তিন মাস বা ছয় মাস কাজ করার পর হাতে পাবে.